দেখ ব্যাপারটা হলো আমি সমুদ্র পাহাড় জঙ্গলের মধ্যে আমি একটু পাহাড়টাই বেশি prefer করি

পাহাড়ের দিক হলে ভালো হয় এখন তুই কিছু বল তোর কোনা জাগা পছন্দ আচ্ছা তুমি কি এরকম west bengal এর মধ্যে যাবাটা prefer করবেনাকি? আহ একটুখানি ওই himachal বা Uttarakhand এর দিকেই যাবে? west bengal বলতে তো darjeeling Gangtok Kalimpong এগুলো আমার ঘোড়াই আছে আহ আমার ইচ্ছে ছিল যদি ব~ বাংলার বাহিরে কোথাও হিমাচল হতে পারে Uttarakhand হতে পারে uttarakhand এ তো তোমার মনে না আছে কি জানি না আমরা গিয়েছিলাম তো Uttarakhand দুই হাজার ষোলো তে গেছিলাম সতেরোতেও একসাথে গেছিলাম মনে আছে তোমার? শুধু মনে আসছে বলে এতো স~ সুন্দর একটা অভিজ্ঞতা মনে থাকা এত সবুজ এত সুন্দর পাহাড় এত সবুজ মানুষজনের ব্যবহার এত্ত ভালো আমার তো বার বার হিমাচল যেতে ইচ্ছা করে এখান যদি তোরা আহ উৎসুক থাকিস তাহলে plan করা যেতেই পারে একটা কিন্ত আমার কি মনে হয় বলতো এখন এতদিন ঘোরার পর?

হ্যা delhi থেকে chandigarh এ তো আমাদের অনেকটা সময় চলে যাবে না? প্রায় আহ ছ ঘন্টা সময় ওখানেই চলে যাচ্ছে তো না গিয়ে আমরা তখন তো আমরা এতটাও ছিলাম না তো এখন যেমন উম জানতে পারছি অনেক কিছু অনেকে যাচ্ছে বিভিন্ন আহ জাগায় তো আমাদের ওখানে একটা বড় সময় নষ্ট হয়েছে তো আমরা direct flight direct flight মনে হয় নেই delhi থেকে মনে হয় ওটাকে আবার change করতে হবে তো আহ মনে হয় হ্যা বা টেনে গেলেও তো দিল্লি থেকে চন্ডিগড় ট্রেনে আমরা যেতেই পারি আমি মাঝখানে যে গেছিলাম আহ punjab এ যখন তখন আমি direct flight পেয়েছিলাম kolkata থেকে চন্ডিগড়ের রাত্রের দিকে তাই জন্য রাত্রের দিকে নামলে কি হয় তুমি রাত্রি বেলায় যদি আমরা গাড়ি করে নি তাহলে আমরা

এটাতো খুবই ভালো idea কিন্তু আহ তুই দেখ তাহলে কথাবার্তা বলে হিমাচল আমার সব থেকে favourite প্রিয় পাহাড় তো সবুজে কোন ন্যাড়া পাহাড় নেই তো দেখ তাহলে আহ kasol এ বার বার যাওয়া যাই আমরা তো গিয়েছিলাম shimlamanali kasol kasol আহ kasol kasol তো অসম্ভব অসম্ভব সুন্দর ভালো রাস্তা অসম্ভব চারপাশ সবুজ আহ খুবই মানে বলবার মতো না

যেতে পারি কিন্তু হ্যা balanci dharamshala আহ kasoli ই kousani আহ এইদিকে যেটা MCLeod ganj এইদিকতা তো আমাদের করা নেই যায়নি তো এইদিকটা যাওয়া যেতেই পারে mcleod ganj সুন্দর জায়গা কিন্তু ওই জায়গাটাতে না বেশি তোমার paragliding এসব হয় activities এর জন্য বেশি সুন্দর finik আহ সৌন্দর্যটা একটু কম আচ্ছা করেছি MCLeod ganj Chamba chamba valley ও আছে

manali তে তো?

male ও কাছে ছিল manali ইর হোটেলটার সৌন্দর্য বলবার মতো নয় ওখানের

আর kasol এ যেটা ছিল সেটা পুরো চারদিকে পাহাড় আর মাঝখানে মধ্যিখানে একটা আহ হোটেল ছিল হ্যা হ্যা ওখান থেকে আমরা কোথায় গেলাম? আহ ওটাও তো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর চারপাশের পাশ দিয়ে নিচে যদি ছিল ওটা আহ

পার্বতী valley পার্বতী valley হ্যা প~ পার্বতী নদী হ্যা তো ওর যে যেই হোটেলটাতে আমরা ছিলাম আমি জানি না তোর কতটুকু মনে আছে সেই রাতে জলের শব্দ তারপরে অসম্ভব ঠান্ডা মনে হচ্ছিলো যেন একটা সময়ের পর গিয়ে মনে হচ্ছিলো যে হয়তো গায়ের মধ্যেই চলে আসবে এতটা পরিমান আওয়াজ হচ্ছিলো ভয়ই লাগছিলো

গর্জনের ভয়ে লাগে কিন্তু এটা একটা অসম্ভব আহ সৌন্দর্য বা~ বলবো না ম~ মানে ভয়ঙ্কর সৌন্দর্য এটাকে বলা যাই ভয়ঙ্কর সৌন্দর্য সৌন্দর্যেরও তো একটা সুন্দর ভয়াবহ দিক আছে যা সেরকম এ লাগছিলো kasol এ গিয়ে himachal এ বারবার যাওয়া যাই অ~ অন্য অনেক ধরনের যেহেতু সৌন্দর্য তুমি মনে যদি করো যে এক জায়গায় দিয়ে তুমি পুরোটা দেখতে পাবে সেরকম নয় পাহাড় নদী রাস্তা সবুজ সবকিছু একসাথে আহ যেমন আমার সবথেকে বেশি manali ইর manali ইর চেয়ে shimla র ভালো লেগেছে যে সবুজ যে গালিচার মতো সবুজ যে উম সৌন্দর্য এটা মনে হয় না সব পাহাড়ে যেমন আমরা আরো কয়েক

uttarakhand uttarakhand বেড়াতে গেলি ওখানের পাহাড়ও কি এরকমই

যেটা সবুজ সেটা আবার অত্যন্ত সবুজ কিন্তু himachal এর যে পাহাড়টা সবুজ সেটা প্রচন্ড সবুজ এতটা সবুজ পাহাড় আমার মনে হয় না ভারতবর্ষে কোথাও আছে বলে আবার kashmir এর দিকে যেমন সবই মোটামুটি ন্যাড়া পাহাড় যেহেতু ঠান্ডাটা এতটা বেশি আহ শুধুমাত্র যে himachal এ তাই না আহ punjab এরও কিছু বর্ডারের দিক আছে যেখানে তোমার ছোটোখাটো পাহাড় দেখা যাই সেগুলোও সবুজ সবুজ পাহাড় ছাড়া আহ খুব একটা পছন্দ হয় না আহ কিন্তু যার জন্য হিমালয় আমাকে এতটা আকর্ষণ করে himalaya কি himachal তারপীঠ যেমন ছোটবেলায় আমি মনে কর একটা স্মৃতি আমার প্রথম পাহাড় দেখা হচ্ছে Bhutan তো বাবা মার সঙ্গে গিয়েছিলাম bhutan পাহাড় দেখে Bhutan পাহাড়ের একদম যে নিচে যে Phuntsholling phuntsholing যদি আছে সে প্রথম আমার জীবনের পাহাড় দেখা আমি জীবনে কোনোদিন পাহাড়ের অভিজ্ঞতা ভুলতে পারবো না মোটামুটি আমাকে অতটা বেশি টানে না কিন্তু পাহাড় যতটা আমাকে টানে তো সবাই বলে যে Bhutan এর পাহাড় খুবই সুন্দর অন্য রকমের যেই শহরটাতে আমরা গিয়েছিলাম Bhutan এ সেটা হচ্ছে Phuntsholling একদম শুরুতেই Phuntsholling শহরটা যে কি সুন্দর আর আমার প্রথম যেহেতু পাহাড় দেখা আমার জীবনে মনে হয় সারাজীবন তবে আমি বারবার himachal যেতে চাই হ্যাঁ Uttarakhand এও আমি গেছি Uttarakhand এও তুই তোর আরো ভালো তাজা স্মৃতি আছে তুই যেহেতু উম যে আসলি recent কিছুদিন আগেই তোর কিরকম লাগলো Dehradun বিষয়ে dehradun শহরটা আমার অত্যন্ত সুন্দর লেগেছে খুব চতুর্দিকে খুব plan করে শহরটা বানানো হয়েছে mussoorie ও সুন্দর কিন্তু যেই মানুষ himachal দেখবে তার কাছে কিছু আহামরি লাগবে না শুধু himachal এর রাস্তা অতটা চওড়া না যতটা নাকি Mussoorie এর রাস্তা চওড়া

কিন্তু তুমি যদি শতাব্দী নাও বা যে কোন ট্রেনে যাও intercity সেটা অনেকটা সময় কম লাগে এবং অনেকটাই ভালোভাবে time pass হয়ে যাই গরমকালে যাও ঠান্ডাকালে যাও দুটোর ক্ষেত্রেই by road আহ travel করাটা খুব মুশকিল এখন মনে হয় Dehradun এ আহ খুব বড় বড় বিল্ডিং হয়ে গেছে না? মানে concrete শহর হয়ে গেছে একদম concrete এর শহর হয়ে গেছে আমাদের kolkata যেরকম একটা concrete এর শহর Dehradun ও খুব একটা আলাদা নয় কিন্তু শহরটা খুবই সুন্দর মানে ঐতিহ্য আছে শহরটার

আমি যখন গিয়েছিলাম তখন এতটা উম ছিল না concrete এর শহর হয়ে যাই নি তো তখন মনে হয় আরো ভালো লেগেছিলো Mussoorie তে গিয়েছিলাম kemty falls এ তোরা গিয়েছিলি kemty falls?

actually আমি যখন গিয়েছিলাম তখন kemty falls তে সাবানের shooting হয়েছিল বলে ওটা ভীষণভাবে জনপ্রিয় হয়ে গিয়েছিলো সেই জন্য আমরা kemty falls এ গিয়েছিলাম ওখানে ভীষণ ভীষণ সুন্দর মানে সেটাও সেই nayagra এর মতো মানে kemty falls এত্ত ভয়াভহ সুন্দর যে যেটা বলে খুব ভালো লেগেছিল তখন যে বিষয়টি এতটা হয়নি হয়ে পারি নি concrete এর জঙ্গল হয়ে পারি নি তবে তারপরে তোরা তো হরিদ্বার তুই তো Haridwar ও গিয়েছিলি ওই ওই ওই সময় ওই একি রাস্তাটার একটা কমন রাস্তা Haridwar এ এক রাত্রি থেকেছিলাম গঙ্গা দেখার জন্য গঙ্গা নদীটা দেখার জন্য

আচ্ছা ভাল লেগেছিল? খুব সুন্দর আমি বলব প্রত্যেকটা মানুষের একবার হরিদ্বারের গঙ্গা আরতি ওর থেকে অপরূপ দৃশ্য মানে সত্যি দেখবার মতো আর হয় না একটাতো তো তোমার এখানের গঙ্গা আরতি আর দ্বিতীয় হচ্ছে benaras এর গঙ্গা আরতি দুটোই অদ্ভুত সুন্দর আর আমি যেহেতু ঠাকুর দেবতা মানি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তো এই কটা জায়গায় তীর্থ করতে যাওয়া উচিত দ্বিতীয়ত আমি উম স্বর্ণমন্দিরকে খুব মানি তো প্রত্যেকটা মানুষের স্বর্ণমন্দিরে গিয়েও দেখা উচিত যে তখনকার দিনে architecture কত সুন্দর ছিল কাজ কত নিখুঁত ছিল architecture এর কথা বলে সত্যিই তো আহ স্বর্ণমন্দির আহ শুধু স্বর্ণের জন্য না literate যে জলের মধ্যে যে এতটা রাস্তা করে গিয়ে মন্দির হতে পারে আহ সত্যিই ভাবা যাই না সত্যিই architecture বহুত উন্নত এবং পাথর কেটে বানানটা যেমন একটা ধরণের আহ সমস্যা সেরকম একটা metal কেটে সোনার মত একটা জিনিসকে এরকমভাবে আহ ঘুরিয়ে পেঁচিয়ে ওরকম সুন্দর একটা building তৈরী করা ওটাও খুবই আহ বলব যে সবর করে মানুষকে ওরকমভাবে বানাতে হয় এতো সহজ নয় ওই সরোবরের জলটা দেখেছিস প্রতিদিন পরিষ্কার করা হয় শুধু সরোবরের জলটা নাই ওখানে পুরো মন্দিরটাকে ওরা দিনে তিন থেকে চার বার উম আহ কি বলে ওটাকে সাফ করে

যেকোনো বড় দিনে যখন ওখানে খুব ভিড় হয় তখন continue ওখানে line এ দাঁড়িয়ে থাকা মানুষদেরকে জল দেয় এবং শুধু এইটা না যে তোমার শুধু ষাট সত্তর বছরের মানুষজনরা তুমি উনিশ আঠারো উনিশ বছরের ছেলে মেয়েরাও পাবে দশ বছরের ছেলে মেয়েও পাবে আচ্ছা তোর মনে আছে আমরা manali থেকে solang valley গিয়েছিলাম আর যে বরফকে দেখতে ওটা solang valley গিয়েছেন আর Rhotang pass rohtang pass এ গিয়ে তো আমার মানে ন~নিঃশাস নিতে পারছিলাম না এতটা high ছিল এতটা উঁচু ছিল

এই আমার জীবনে প্রথম বরফ পড়ছে সেটা দেখা খুব সুন্দর বরফ জমে থাকা দেখা যেমন একটা অসাধারণ জিনিস সেরকম পড়ছে সেটাও একটা খুব খুব সুন্দর দৃশ্য ও মানুষে চাইলেও ভোলবার নয় সেই বরফ এরকম ভেজা তুলোর মতো বরফ ওফ মানে স্বর্গীয় সুন্দর্য এটা স্বর্গীয় সুন্দর্য আর কিচ্ছু এর সঙ্গে তুলনা করা যায় না kufri

kufri ইর কথা মনে আছে কিন্তু Kufri তে যেটুকুই আছে শেষ পুরোটুকুই artificial সুন্দর ওটা পুরোটাই বানানো manali ইর মতোন আলাদা মানে নিজস্বতা কিছু নেই ওর

আহ তে গিয়ে কালীবাড়িতে গেলাম কিন্তু ওরও উপরে আহ একটা এখন আমি যেগুলো দ~দেখতে পাই বিভিন্ন ইয়েতে আহ youtube এ যে ওরও উপরে lift করে গিয়ে ওখানেও ঘোড়ায় চড়াই থেকে ওখানে একটা ভালো mall আছে ঠিক আছে কিন্তু সেটা আমরা miss করে গেছি আবার যদি কখনো যায় তাহলে উম যাব

হিমাচল গেলে তো কেউ bore হবে না বারংবার যাওয়া যায় ওই জায়গাতে হ্যাঁ সেটাই সত্যি কিন্তু ওখানে গিয়ে আমার মনে হয় কোন জিনিসপত্র কেনা উচিত না সব জিনিসই এদিকে ওদিকে পাওয়া যায় bengal এ proper kolkata তে সবই পাওয়া যায় বার ওখানে কেনা মানে একগাদা টাকা দিয়ে ভুলভাল জিনিস তুলে নিয়ে আসা ওখানে তো ওখানে বলে নয় যেকোনো জায়গাতে উঠতে গেলে কিছু চেনার উদ্দেশ্য নিয়ে গেলে হচ্ছে কারণ সমস্ত কিছুই এখন kolkata তে পাওয়া যায় তারা একটা বাজেট নিয়ে মানুষ যায় কোন জায়গায় আমি অনেক কিছু shopping করে ফেলি তাহলে দেখা যাই অনেকটা আনাল সমস্যা carry করা ওজনের একটা সমস্যা হয়ে যায় সুতরাং সেই হিসাবেই শুধু ঘুরতে গেলে ঘুরতেই যাও যেটা আমার husband ও পছন্দ করে ঠিক আছে? ঘুরতে এসছি ঘোরো ফেরো খাও দাও সৌন্দর্য উপভোগ করো ব্যস shopping থেকে দূরে থাকো কারণ সবকিছু kolkata আয় এখন পাওয়া যায় আমি punjab যেটা আমার মনে হয়েছে পাঞ্জাবে যে স্যুটগুলো পাওয়া যায় সেগুলো kolkata পাওয়া যায় না আমি অনেক খুঁজেছি কিন্তু exact বা সেই দামে পাওয়া যায় না তবে একটা কথা কি যে জায়গার যে জিনিস ওদের তো সুটটাই ওদের main মানে আহ actually ওটাই ওদের আহ আমাদের যেমন আমাদের যেমন শাড়ি বেঙ্গলে যত ভালো শাড়ি পাওয়া যাবে তত ভালো শাড়ি নিশ্চয়ই punjab এ পাওয়া যাবে না সেই জন্যই বলছি যে ওখানকার যেটা মানুষ পড়ে যেটা

darjeeling এ Nepal ইরা Bhutan ইরা যেগুলো নিয়ে করছে খুব ভালো পাওয়া যাবে আশা করা যায় হ্যাঁ এখন যেমন সবাই আসছে এসে পাওয়া যাচ্ছে সব কিছু

আহ kolkata য় হবে না কুলুর একটা নিজস্ব বুনন শ~ শিল্প আছে সেটার মাধ্যমে ওরা কুনুর চাদরগুলো করে সেরকম কিছু কিছু জায়গা তো কিছু কিছু জিনিস বিশেষত্ব আছে সবাই এসে দেখুক bengal থেকে বেশি শাড়ি কিনে নিয়ে যায়. তাই না? আর যদি এগুলোকে ধরে না রাখা হয় যদি কেনাবেচা না করা হয় সেই ক্ষেত্রে তো এই industry ওগুলোও পুরো বন্ধ

তোর মনে আছে কিনা জানিনা আমরা কুলুর চাদর যেখানে তৈরি হয় সেখানে গিয়েছিলাম মহিলারা ছিল. প্রচুর বিক্রি করছিল. kullu র rafting টা মনে আছে? আমরা যে rafting টা আহ করেছিল আমি যায়নি ভয়াবহ আমার দাদা পড়ে গেছিল জলে হ্যাঁ কিন্তু জিনিসটা কিন্তু বড়ই সুন্দর তাই না? ওখানে কুল কুল করে জল বয়ে চলেছে পাহাড়ি নদী তার মধ্যে rafting অসম্ভব কি চারপাশে সবুজে সবুজ আমি তো মনে হয় এখনো চোখ বন্ধ করলে ওই দৃশ্যগুলো দেখতে পাই তাহলে কি বলছো আর একবার হিমাচলই যাবে? আমার তো ইচ্ছা হিমাচলে আর একবার যাবো দেখ তোরা ভেবেচিন্তে কারণ সমুদ্র আমাকে অতটা টানে না হ্যাঁ puri যাবো puri যাবো জগন্নাথের জন্য আহ puri যায় জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আহ আর puri র সমুদ্রও কম মানে ভালো লাগে দীঘার থেকেও পুরো সমুদ্রটা আমার ভালো লাগে তো এখন দেখ তোরা চিন্তা করে হিমাচল Uttarakhand এও হতে পারে Uttarakhand এর পাহাড়ও তো সবুজ হরিদ্বার একবার ঘুরে আসা যায় টিকিটটা কাটি delhi পর্যন্ত? তারপরে decide করে নেবো যে Uttarakhand এর থেকে যাব নাকি himachal এর দিকে যাবো হ্যা delhi তে গিয়ে decide করে নেবো যে কোন দিকে যাব সেটা হতেই পারে তাহলে তাই কথা থাকলো আমি তোমাকে টিকিট দেখি কত কি দাম যাচ্ছে তার পরই ছুটির উপরে দেখে তারপর আমি তোমাকে জানিয়ে দেবো ঠিক আছে?

হ্যাঁ হ্যা

হ্যাঁ sir, Crystal Orchid online shopping centre থেকে বলছিলাম। আমাদের recently একটা online shopping আহ store launch করা হয়েছে sir আহ আমাদের website এ গিয়ে আপনি দেখতে পারেন। বিভিন্ন জিনিসপত্র আমরা রাখি sir and এখন আমাদের website এ অনেক মানে discount ও চলছে তা আপনি দেখতে পারেন জিনিসপত্র। আপনি আহ জামাকাপড় পেয়ে যাবেন ওখানে আপনি আহ বাড়ির groceries পেয়ে যাবেন বিভিন্ন। তারপর আহ, আরো বি আপনার মানে যা দরকার মানে amazon বা আহ এই ব্যাপারগুলোতে যা থাকে সেইগুলো আমাদের এইখানেও আছে। তো আপনি একটু দেখে নেবেন sir বা আপনার যেগুলো দরকার সেগুলো আপনি আমাদের বলতে পারেন। বা আপনার কোনো কোয়েরি query থাকলে আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ sir আমাদের এটা একদম নতুন launch করেছে। আহ and আমাদের মানে এক মাস মত হয়েছে launch করেছে। and আমরা actually এই আহ মানে, লোকে অনেকে জানেনা আমাদের এই website টার ব্যাপারে so আমরা তার জন্যেই আমাদের আহ কিছু কিছু মানে database থেকে কিছু কিছু number নিয়ে আমরা phone করছি। তো ওটাই আরকি আপনাকে জানানোর জন্যে এটা আমি phone টা করেছিলাম তো আপনাকে কি আমি কোনোভাবে সাহায্য করতে পারি? sir আমাদের website এ বিভিন্ন জিনিস পাওয়া যায় men এর যেমন আপনি clothing পেয়ে যাবেন ঠিক আছে। ঠিক আছে আপনি jeans পেয়ে যাবেন আপনি আহ, tshirt পেয়ে যাবেন আপনি shirt পেয়ে যাবেন আপনি hoodie পেয়ে যাবেন তারপর আপনি glooming products পেয়ে যাবেন যেমন trimmer তারপর, আহ face wash ইত্যাদি যা যা হয় hair wax, hair related product তারপর বিভিন্ন brand এর আপনি product পেয়ে যাবেন। ঠিক আছে তারপর আপনি আহ, বাড়ির groceries পেয়ে যাবেন তারপর আপনি থালাবাসন আহ আপনার furniture লাগলে আপনি furniture পেয়ে যাবেন মানে আপনি সবই পেয়ে যাবেন। আমাদের website এ আপনাকে just একটু search করে যেটা দেখতে হবে সেইটা আপনি মানে আপনি যেকোনো জিনিসে search করলে আপনি পেয়ে যাবেন সেটা ঠিক আছে। হয়তো কিছু জিনিস হয়তো নেই কিন্তু বাকি মানে, যা জিনিসপত্র অন্যান্য shopping site গুলোতে থাকেনা সেইগুলো যেগুলো আমাদের এই Crrystal Orchid online store এও আছে। তো আপনি আহ একটু site টায় গিয়ে check করতে পারেন বা আপনার যদি কিছু এই মুহুর্তে প্রয়োজন হয়ে থাকে sir তো আপনি আহ সেটাও জান মানে আমার থেকে জেনে নিতে পারেন যে এই জিনিসটা আছে কি নেই। sir আমাদের এখানে বিভিন্ন range এর trimmer available আছে আপনি একদম আহ মানে পাশশোর মধ্যেও আছে কিছু মানে একদম কম range এর ওগুলো, তারপর ধরুন মোটামুটি পাঁচ হাজার ছয় হাজার টাকারও আছে। ঠিক আছে আপনি ধরুন a b c তারপর, আহ by by focus এসব company গুলা আপনি ঐ পাঁচশো থেকে হাজারের মধ্যে পেয়ে যাবেন। আপনি ধরুন silver sky এইসব জিনিসগুলো আপনার ধরুন আরো বাজেট বাড়বে দুই হাজার আড়াই হাজার টাকা করে মানে এগুলো বিক্রি হচ্ছে। তো এগুলা সবই আপনে জানেন নিশ্চয়ই এগুলো branded company and আমাদের এখানে মানে maximum ই branded company রাখা হয় আরকি আমরা কোনোরকম মানে আহ কি বলবো chiniese product বা, আহ fake product এই জিনিসগুলা আমরা রাখিনা, আমরা branded product গুলা রাখি কিন্তু বাইরের store গুলো থেকে আমরা আমাদের store এ এইটা aim করি যে আমরা যেনো অন্যান্য store গুলোর চেয়ে কম দামে and reasonable একটা price লোককে দিতে পারি। sir এবার দেখুন দেখুন ওরা খারাপ কিছুদিন পরেই যে খারাপ হয়ে যাবে সেটা আমি বলবোনা কিন্তু এইগুলোর তো অতো ভালো ভেতরের মানে parts গুলা হয়না তো। আমি আহ আপনাকে বলতে পারি যে আপনার এই সিন গুলো আপনি নিলেন এক থেকে দেড় বছর আপনি কিন্তু ভালোভাবে use করতে পারবেন কিন্তু তারপর আর কি কি বলুনতো। কম দামি product গুলো যা হয় আরকি। তো আমি আপনাকে বলবো আপনি যদি trimmer নেন ই তাহলে আপনি মোটামুটি হাজার থেকে বারোশো যদি খরচ করে আপনি silver sky এর কোনো model নিয়ে নিতে পারেন। তাহলে আমি বলবো যে খুবই ভালো হবে আপনি তাহলে মানে ঐ জিনিসটা আপনি long term use করতে পারবেন ঠিক আছে।

আমাদের website এখন যাবেন না sir আপনি দেখতে পারেন প্রত্যেক্টা product এর video দেওয়া আছে। তো আমরা সবই sell করি আমাদের দিক থেকে ঠিক আছে। আমাদের ওরকম কোনো ব্যাপারনা যে এই product টা বেশিদিন ঠিকবেনা বা আমরা sell করবো না। আমরা আমাদের website

তো আমি আপনাকে recommended কখনোই করবোনা যে আপনি যদি long term এর জন্যে use করতে চাইতেন কোনো জিনিস তাহলে আপনাকে আমি কখনোই বলবোনা যে আপনি ঐ company গুলোই নিবেন। কারনকি আমি আহ, মানে নিজেও এই company গুলা ব্যবহার করেছি হ্যাঁ এক বছর দেড় বছর ঠিকঠাক টিকে যায় কিন্তু আমি বলবো যে না পাশশো টাকা আপনি এখন দিচ্ছেন আমি আপনি আর পাঁচশো টাকা দিয়ে। এমন কিছু নেওয়া better হবে আপনার জন্যে যেটা আপনি এক মানে আরও এক বছর বা মানে কি বলবো বা অনেকদিন চালাতে পারবেন আমি বলবো যে, এই মানে আপনি আর পাঁচশো টাকা extra দিলে আপনি হাজার বারোশো আপনার যদি range নিয়ে যান তাহলে আপনি একটা trimmer কিনলে ওটা পাঁচ ছয় বছর টিকে যাবে। আপনার জন্যে i guess ওটাই better হবে sir হ্যাঁ sir আমাদের এখানে instrument ও পাওয়া যায়। আমাদের বিভিন্ন indian instrument আমাদের western instrument যেমন keyboard, guitar তারপর violine আপনি বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন আহ ওগুলোরও মানে বিভিন্ন company আছে local কিছু company আছে আপনার আহ বাইরের imported কিছু company আছে সবঈ আপনি পেয়ে যাবেন আমাদের website এ, হ্যাঁ sir Chipson এর guitar তো আমাদেঅগুর এখানে পাওয়া যাবে আহ ওগুললো একটু কম range এর guitar তবু মানে ভালো হয় ওগুলো খারাপ হয়না। আহ মোটামুটি ওগুলার ঐ, হাজার থেকে দেড় হাজার মতন price range এ থাকে। আরো দামিও হয়। এবার আপনি কি apostic চাইছেন নাকি electric চাইছেন? আচ্ছা তো electric এর ক্ষেত্রে আপানার sir price মোটামোটি cutting range আছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার থেকে দশ হাজার অবধি আহ তার মানে এটার range টা আছে ঠিক আছে । sir তো পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে আপনি বিভিন্ন quality র guitar পেয়ে যাবেন। এই আট নয় এর মতন খরচ করেন আরও বিভিন্ন company আছে যেমন portable একটা company আছে। তারপর আপনি Shelder বলে একটা company পেয়ে যাবেন। এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। sir আপনি যদি premium quality মানে নিতে চান তাহলে আমি আপনাকে SRS suggest করতে পারি। SRS এর guitar মোটামোটি fifty থেকে start হয় ওদের। মানে Indonesian made model ও হয় USA made model ও হয়, USA made model গুলো মোটামোটি দেড় দুই লাখ টাকা করে খরচ হয়ে যাবে আপনার। তারপর আপনি আহ, FLC এর guitar দেখতে পারেন তারপর আপনি আরও বিভিন্ন company আছে sir আপনি যদি আমাদের website এ ঢুকে একটু check করে নেন তাহলে খুবই ভালো হবে। and আপনি দেখতে পাবেন ওখানে বিভিন্ন জায়গার made guitar আছে chinese made guitar আছে indonasian আছে তারপর USA made ও আপনি পেয়ে যাবেন কিছু কিছু USA made এর scope গুলো একটু কম থাকে যদিও।

না দেখুন আমাদের এখানে যে product গুলো থাকেনা sir সেইগুলো কিন্তু আমরা মানে already আমাদের stock এ আছে মানে এখানে এনে রাখা আছে। তো আমাদের মানে ওরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আম~ আমরা তো এগুলা direct sell করিনা। এগুলা dealer পাঠিয়ে দেয় বা আমাদের মানে dealer এর through এগুলা আপনার কাছে পৌছায়। ঠিক আছে sir. তো basically dealer রা নিশ্চয়ই নিজেরাই এদের রেখে দেয় ঐগুলো and sir ওরা মানে জিনিসগুলো hundred percent check করে নেয় and আমাদের এখানে return policy ও আছে sir যদি আপনি, আপনার product এ দেখেন যে কোনো রকমের damage আছে then আপনি product টাকে within seven days return করতে পারবেন। sir procedure টা খুবই simple আপনাকে just আহ website এ আপনি যেখান থেকে purchase করেছেন সেখানে ঢুকে my orders এ যেতে হবে। ঐ my orders এর নিচেই আপনি দেখতে পাবেন যে return বলে একটা option আসছে। এবার আপনাকে return এর উপর click করতে হবে। return এর উপর click করলে আপনাকে অনেকগুলো reason ওখান থেকে automatically দেওয়া হবে। যে the product was damaged or tha that is not the product that I was expecting ঠিক আছে। বা এরকম আরো বিভিন্ন type এর option দেওয়া হবে আপনার জন্যে যেটা suitable মনে হবে যে এইটার জন্যে আমি product টা ফেরত দিচ্ছি সেইটা আপনি ওখানে click করতে পারেন বা নিচে একটা box ও আছে। ওখানে আপনি নিজে even type করতে পারেন। তো সেইটা আপনি type করে submit করতে হবে আপনাকে and ঐটা within seconds return policy র under এ ঢুকে যাবে। তো তার তারপর basically এক থকে দুই দিনের মধ্যে আমাদের এখানকার একজন agent আপনার বাড়িতে গিয়ে product টা ফেরত নিয়ে আসবে। কিন্তু sir এইখানে একটা problem যেটা হয় সেটা হলো cashback হয়না। আপনি আহ যেটা করতে পারেন সেটা হলো ঐ product টা মানে ফেরত দিয়ে মানে আপনি same product টা আবার নিতে পারেন বা ওই price range এ আপনি অন্য কোনো product ও check করে সেই product টা নিতে পারেন।